রুমটিতে একটা সোফা সোফার ওপরে একটা ব্যাগ রাখা আছে।

একটা সাইকেল উপরে রাখা আছে।

একটা বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিংটির কালার হল হলুদ আর লাল।

ঝরনাটির মধ্যে কিছু মানুষ সান করছে।

এই ঝর্ণাটির পিছনে কিছু গাছ গাছালি আছে।

রুমটিতে কিছু ফলমূল সবজি আছে।